তো আর ওই জন্য তোকে কিছু documents আনতে হবে, তো তাই আমি বলে রাখি যে কি কি তোকে documents আনতে হবে, দেখ প্রথমত তুই~ তুই তোর আধার card নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ আধার card হয়েছে, PAN card হয়েছে, voter card টা হয়নি. ও তাহলে তুই এক কাজ করবি, উম তোর আধার card, PAN card তারপরে তোর মানে হম বাবার মানে কাকুর তোর voter card টা লিয়ে আসবি, তুই আর দু copy র মত photo নিয়ে আসবি, এবারে এটা দিয়ে তোকে কিছু একটা form মানে bank এ পাওয়া যায় যে loan এর, সেই formalities টা একটু পূরণ করে দিবি, ইয়া ওখানে তোর signature করে দেবি, এরপরে যা করার আমি বাকিটা করে নিয়ে তোর loan এর ব্যবস্থা তোকে আমি করে দেবো. আচ্ছা, আমার voter card হয়নি বলতে তোমার voter card এর জন্য কিন্তু apply করা হয়ে গেছে. ও মানে apply মানে হয়েছে নাকি মানে এই সালটা তুই মানে হয়েছি মানে তোর~ তোর এখনো পর্যন্ত card টা মানে আসেনি তাইতো? হ্যাঁ হম দেখ ওটা আ minimum তোর আঠারো বছর না হলে নিশ্চয়ই হয় না, আর এখনকার সময় হয় PAN card তাও ও minimum আঠারো বছরেই হয়, ঠিক আছে, তা আঁ ও চ~ চলবে মানে voter card না হলেও চলে যাবে যেহেতু PAN card আছে, তোর কাছে PAN card টা একটা অ হচ্ছে কি দিয়ে দিয়ে~ ওটা হচ্ছে তোর মানে কি বলতে গেলে মানে এ income tax department এর সাথে কিন্তু খুব~ খুব মানে ভালোভাবে একটা জড়িয়ে PAN card, PAN card টা খুব জরুরী, মানে তুই bank এর যে কোন কাজে তোকে PAN card টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বুঝলি তো? আচ্ছা হ্যাঁ PAN card টা সবাই বলছিল যে করে নে করে নে, দিয়েই করলাম, PAN card ও ছিল না আমার, প্যা~ অ্যাঁ কিন্তু PAN card টা আসতে দেরি করেছিল. ও, ওটা আ মানে PAN card~ এখনকার PAN card গুলো কি ধরনের তোকে আমি বলি, দেখ মানে PAN card হচ্ছে দু প্রকার, মানে আমাদের সময় যেমন আমরা PAN card করতাম না, সেটা দেখ অ্যাঁ চৌদ্দ দিন পর কিন্তু আমাদের দিয়ে যেত, এর জন্য একটা charge কাটতো ঠিক আছে, আমাদের কাছ থেকে হয়তো দেড়শ বা তিনশো টাকা fees নিয়ে কিন্তু একটা PAN card অ্যাঁ তো আমাদের কাছ থেকে মানে আসতে সেটা চৌদ্দ দিনের এ মধ্যে by post এর মাধ্যমে সেই PAN card টা আস্ত, কিন্তু এখন তোরা যে সমস্ত PAN card গুলো করিস সেগুলোকে বলা হয় E-PAN card, মানে electronics বা কিছু একটা যাহোক তো কি একটা অ্যাঁ full form আছে ওর, ওর ওই ধরনের PAN card গুলা তুই instant কিন্তু সঙ্গে সঙ্গে number টা পেয়ে যাবি, তা আমার মনে হয় মানে তোদের যে PAN card গুলা এখন তোরা করেছিস, এ সেইগুলো ওই ধরনেরই PAN card বা কিছু একটা বটে. হ্যাঁ ওরকমই হবে অ্যাঁ তোমার নীল type এর এসছে, একটা নীল রং. হ্যাঁ ওই ধরনেরই PAN card, তোর একটা মানে অ্যাঁ কি বলে pass আছে PAN card এর মানে কি এ~ এতে এটা নয় যে PAN card টা তোকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল, ও বা আ by post এর মাধ্যমে এলোনা, হ্যাঁ সেটা না দেখ তোর PAN card টা আ যেটা by post এর মাধ্যমে আসে সেটাতে কিন্তু একটা অ্যাঁ minimum fees তোকে দিতে হবে, minimum তোর ধরে রাখ অ্যাঁ যেটা বললাম তোকে আড়াইশো থেকে তিনশো টাকা, এবার তখন তুই যে number টা PAN card এর হয় শুধু চৌদ্দ পর কিন্তু পাবি. আবার তোরা যেটা করেছিস সেটা আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবি, এবং fees তাকেও মানে কোনরকম fees লাগেনা, free তেই হয় আর কিন্তু যে online কিম্বা যে করে দেয় সে কিন্তু পঞ্চাশ বা ষাট টাকার মতন কোন একটা fee নেয়, তাই কিনা?

ও তাহলে তোরটা মনে হয় সেই আমরা যেইভাবে করেছি ও ভাবেরটা হবে হয়তো, তোরটা তাহলে কুছ কু~ courier ভাবে যেটা এসেছে তার মানে আমা~ আমাদের যেটা করে আমরা অ্যাঁ মানে

আচ্ছা

হ্যাঁ বল বল voter card voter card যদি না থাকে, অনেক জায়গায় বলে ঠিক আছে PAN card আছে তো তাহলেই হবে.

এটা সে কি সরকারি ভাবে স্বীকৃত voter card আর PAN card. PAN card আছিস মানে কি বলছে, যে তোর এখন নির্দিষ্ট বয়স হয়ে গেছে আর নির্দিষ্ট বয়স মানে তুই আঠারো বছর যতক্ষণ না না হবে ততক্ষণ কিন্তু PAN card বা voter card তুই করতে পারবি,

আচ্ছা হম তাই bank এর formalities এর ক্ষেত্রেও তু~ ও বা কোনো office এ, যেখানে যাবি, কি সরকারি দপ্তরে, সেখানে তো ও voter card না থাকলেও PAN card দিয়ে তুই তোর~ তোর কাজটা মানে continue করতে পারবে. আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম. হম ঠিক, তা আমি একটা কথা কাকুর কাছ থেকে শুনলাম, তুই নাকি ছেলে পিজ~ মানে এই bank এর কাজ কিছু করবি বা আ আমাকে বলছিল যে একটা কাজ যদি দেখে দেওয়া হয়

bank এর কাজ যদি পাই তাহলে distance এ পড়াশোনাটা করব. হ্যাঁ দেখ bank এর কাজ করবে কি পড়াশোনা করবি সেটা দেখা হবেই কিন্তু দেখ অ্যাঁ যদি long distance এ থাকিস, ধর তুই কলকাতায় থাকবি, এখানে bank এর কাজ করবি, সেটা কিন্তু হবে না, বুঝলি তো? এবার উম যদি বলিস না এখানে থেকে পড়াশোনা bank এর কাজ করব তাহলে সেটা কিন্তু আমি তোকে একটা দেখে দিতে পারব, এই ধরনের কাজ কিন্তু আমার কাছে আছে, খুব সহজ কাজ. তা তুই কি করতে আগ্রহী? হ্যাঁ তুমি দেখে দাও, তেমন হলে এখানে বোলপুরে ভর্তি হয়ে যাব বা বহরমপুরে ভর্তি হয়ে যাব. হ্যাঁ দেখ তুই যখন বোলপুর এর কথা বললি তাহলে আমি বলবো আরো ভালো হবে, কারন আমি সেখানে তোকে কাজটা দেখিয়ে দেবো বলছি এ সেই bank টা কিন্তু বোলপুরেই অবস্থিত, মানে এদের হচ্ছে সোম থেকে তোর চার থেকে পাঁচ kilometer দূরে কিন্তু bank টা আছে, তাই তুই~ তুই দেখ ওখানে যদি কিছু ও mess ভাড়া করে থাকিস বা room ভাড়া করে থাকিস, হয়তো তুই~ তুই প্রত্যেকদিন তোকে college attain করতে হবে না, ওটা কি প্রত্যেকদিন তোকে college attain করতে? না প্রত্যেকদিন হবে না, বলে দিতে হবে যে এরকম job করবো, distance এ করব. হ্যাঁ দেখ এটা একটা ঠিক কথা, এটা বলে দিয়ে জানিয়ে করবি হয়তো সব সময় হয়তো office থেকে হয়তো ও তুই bank থেকে দু-তিন দিনের মত leave নিয়ে নিলি সপ্তায় যেদিন গুলো তোর খুব important, যেমন আম~ যেমনটা আমি নিই

তা আ তুই যদি করিস তাহলে তো ভালো হবে, দেখ একদিক দিয়ে এ তুই বলছিস তোর পড়াশোনার জন্য খরচা, মানে প্রচুর পরিমাণ টাকার দরকার হচ্ছে মানে খরচা হচ্ছে, সেটা তো কাকুর পক্ষে একটা অ্যাঁ মানে জোগাড় করা সম্ভব হচ্ছে না, তাই কিনা? হ্যাঁ একটু তো অসুবিধা হবে না, অনেকটা নাউন.

কিছু একটা amount পেলি, সেই amount টা দিয়ে হয়তো তুই তোর পড়াশোনার কাজে লাগালে. ফলে অনেকটা কিন্তু কাকুর সাহায্য হবে, মানে তোকে যে টাকাটা~ হয়তো কাকুকে এই টাকাটা জোগাড় করতে হবে, সেটা তুই নিজে করলি মানে কাকুকে অনেকটা হালকা হয়ে যাবে আর কি.

হ্যাঁ দেখ এটা এটা~ এটা ভেবেই আমি মানে এই সিদ্ধান্তটা মানে নিয়েছি, তা কাকুর সাথে সেদিন বেশি কথা হলো না. তাই আমি ভাবলাম এই পুরোটাই মানে বলবো যাতে তুই কাকুর সাথে আলোচনা করে আমার উম মানে decision জানাতে পারিস, আর একটা কথা তুই দেখ অ্যাঁ মানে তুই যদি bank এ কাজটা করিস না, তোকে bank থেকে অনেক সুযোগ-সুবিধা কি পাবি, মানে যেমনটা আমরা পাই আরকি. আচ্ছা হ্যাঁ দেখ সুযোগ-সুবিধা বলতে কি রকম যার~ অ্যাঁ bank এ বিভিন্ন রকম দেনা হয় দেখবি, ঠিক আছে, মানে এই দেখিস মানে হম যেমন আজকে ধর অতল pension যোজনা, প্রধানমন্ত্রী গুলি বিভিন্ন যোজনা, তারপর ধর life insurance, এই সব ধরনের এ সুবিধাতক পেতে পারিস, তাহলে bank থেকে তুই নিতে পারিস, আবার ধর কোন সময় তোর কোনরকম ধর অসুবিধা হলো, এইজন্যে তোর ধর loan এর দরকার হলো, সেটা কিন্তু তুই খুব সহজেই পেয়ে যাবি যেহেতু তুই উ bank এর একজন কর্মচারী. মানে কু~ সেরকম তোকে মানে খুব একটা সময় যে~ অ্যাঁ সময় loan পেলি, এই সুবিধা গুলি সেটা না কারণ যেহেতু তুই ওখানে কাজ করছিস দ্রুত পেয়ে যাবে মানে ওখানকার সুযোগ সুবিধাটাকে. হ্যাঁ অবশ্যই যেখানে কাজ করি~ করব সেখানে তো শুভ~ সুযোগ-সুবিধা আমাকে দেবে, যেটা আ অন্যদের জন্য পাঁচ দিনের বা দশ দিন লাগবে সেটা হয়ত আমার তিন দিন বা দুদিনে হবে. হ্যাঁ দেখ এটাই এটাই, এটার জন্যই আমি তোকে বেশি করে মানে বলছি যে কাজটা যেহেতু উ join করে নে, এইদিকে দেখ অ্যাঁ তোর ও সুবিধা হবে আবার এইদিক দিয়ে তুই bank থেকে যে সমস্ত সুবিধা মানে তোর তো হয়তো~ তো টাকা পয়সার সব সময় প্রয়োজন হতে পারে, হয়তো তোর college এর fees জন্য হয়তো তোর টাকার প্রয়োজন হল, সেই সময় হয়তো তুই bank এ একটা করে দিলি, এই যেটা তোর ধর অ দুমাস সময় লাগতো সেটা দেখা গেল তোর দশ দিনের মধ্যে সেই টাকাটা তোকে দিয়ে দেওয়া হলো. এই সুযোগ-সুবিধাগুলো পেলে তোর যাক অ্যাঁ তোর পড়াশোনা খুব ভালো হবে, এমনকি তোর bank এর কাজের দিক দিয়ে মানে এই সুযোগ সুবিধা গুলোতো অ মানে প্রতিনিয়তই পেয়ে যাবি, যে একবার পাবি তানা, মানে তুই যতদিন ওখানে কাজ করবি ততদিন তোকে এই ধরনের সুযোগ-সুবিধা গুলো দেওয়া হবে. তারপর ধর আমি তো আছি, কোনরকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবি, কোন কাজ বুঝতে না পারলে আমায় বলবে, আমি তোকে বুঝিয়ে দেবো কোনটা করলে কি হবে, সেটা তোকে আমি ঠিক বলে দেবো মানে কোন অসুবিধা হবে না, চাপ তোকে দেওয়া যাবে না, বুঝলি তো? আমি তোকে আছি না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তুই বুঝে যাবি তখন দেখবে খুব সুন্দর ভাবে কাজ. হম বুঝলাম, অনেক কিছু জানতে পারলাম, তোমাকে phone করাটা আমার বেশ ভালই হল.

আবার পড়াশোনার খরচা জোগানোর জন্য তুই bank এ এ ধর কাজটা করলি সেখান থেকে ধর তোর পয়সা এলো, আর সেটা তুই পড়াশোনার কাজে লাগাতে পারবি, এবার কাকু যদি বলে না তাহলে তাই কথা হবে তো আমাকে কিন্তু একদিন phone করে জানাস দেখবে তো? হ্যাঁ বেশ আমি জানাবো. হ্যাঁ বেশ তাহলে বলছি খাওয়া দাওয়া করলি তুই কিনা? না না এখনো খাইনি গো. ও বেশ তাহলে শোন বেশি রাত করিস না, অনেক রাত হল. ও তুই খাওয়া দাওয়া করে নে, আর কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, ঠিক আছে? আর যদি কোনদিন সময় পাস তাহলে তুই কাকু কাকিমাকে নিয়ে অ্যাঁ আমার বাড়ি ঘুরতে আসিস, অনেকদিন তোদের সাথে দেখা হয়নি, উম গল্পগুজব হবে, এ আড্ডা হবে, এ বেশ আমারও ভালো লাগবে, তুই আসিস তোরও দেখবি ভালো লাগবে, অনেক পরিবর্তন হয়েছে আমাদের এইতো গ্রাম্য পরিবেশ. অনেকদিন আগে তুই দেখে গেছিস, কোন ছোটবেলাতে হয়তো, তোকে অনেকদিন দেখিনি. তুই দেখবি খুব ভালো লাগলো তোর আমাদের গ্রামের . আচ্ছা বেশ যাব, তুমিও আসিও, মা বলছিল অনেকদিন আসনি. হ্যাঁ বেশ ঠিক আছে, আমি যদি কোনদিন সময় পাই তাহলে একদিন জিয়া নয় তোদের বাড়ি , বেশ তাহলে রাখছি এখন ঠিক আছে?

ইটালিতে সর্বপ্রথম Renaissance সূত্রপাত হয়েছিল কিন্তু তা কেবল ইতালির ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ থাকে নি কিছুকালের মধ্যে তা ইতালিতেই ইতালির সীমা অতিক্রম করে

নিজের দেশে ফিরে তারা নিজের দেশে Renaissance -এর প্রসার ঘটায়

ইতালির বাইরে Renaissance বিভিন্ন দেশের Renaissance -র প্রভাব

এই সময় ফরাসি লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন

মন্টেনো রিবেলেক্স ফরাসি গদ্য সাহিত্যের বিকাশে রিবেলেজের অবদান অপরিসীম শুধু সাহিত্য নয় Renaissance -এর প্রভাবে ফরাসি স্থাপত্য ও ভাষ্কর্যের ও নবযুগের সূচনা হয়

ইংল্যা~ rene Renaissance ইংল্যান্ডের Renaissance প্রথম পরিলক্ষিত হয় প্রধানত সাহিত্য ক্ষেত্রে Renaissance -এর যুগের প্রথম দিকে ইংল্যান্ডের শ্রেষ্ঠ দুটি উল্লেখযোগ্য সাহিত্য হলো Canterbury Tales

রচনা করেন যে পে চসার ও আরো একটি হলো মার্টিন মর্ট ডি আর্থার যেটি রচনা করেন মিলৌরি

এর পরবর্তী কালে টিউডার যুগে ইংল্যান্ডে সাহিত্যদের মধ্যে আরও উৎকর্ষিয়

পরিলক্ষিত হয় এই সময়

সাহিত্যিক দের মধ্যে উল্লেখযোগ্য হলো টমাস মোর, স্যার ওয়াল্টার রেলে, স্যার ফিলিপ সিডনি, এডমন্ড স্পেন্সার , বেকন টিউডার যুগে সাহিত্য ক্ষেত্রে যুগান্তর সৃষ্টি করেন

ই উইলিয়াম শেক্সপিয়ার এবং মার্লো spany Renaissance Renaissance -এর যুগে স্পেনে নবজাগরণ সৃষ্টি করেন

স্যার রেন্টিক্স তার রচিত Don't excuse

don't quits quicks যাতে প্রবাল আলোচনা মানে আআ আলোড়ন সৃষ্টি করেন আরেকজন আআ মানে Spanish সাহিত্য আআ কারলনের অবদান স্মরনীয় দের প্রভাবিত থেকে স্পেনে Renaissance ছড়িয়ে পরে

পর্তুগাল Renaissance মানে Renaissance -এর প্রভাবে পর্তুগালে সুস্পষ্ট পরি পরিলক্ষিত হয় এই সময় পর্তুগালে শিল্প সাহিত্যর ক্ষেত্রে নবজাগরণ সৃষ্টি করেন

ক্যামেন্স বস্তুত ক্যামেন্স- এর মাধ্যমে পর্তুগালের সাহিত্য পূন্যতা লাভ করেছিল রাফায়েল-এর সৃষ্টির মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায় জার্মানিতে Renaissance জার্মানিতে Renaissance কোনো পরিলক্ষিত হয় নি মার্টিন লুথার-এর রচনার মধ্য দিয়ে

Renaissance -এর প্রভাবে উদ্দিবীত হয়ে মার্টিন লুথার-এর সর্বপ্রথম হুম

বাইবেল সঠিক ব্যাখ্যা করেন প্রচালিত ধর্মীয় উম্ বিকাশি বিরুদ্ধে কুঠায় আঘাত করেন লুথার নেতৃত্বে প্রথম জার্মানিতে এবং পরে সম্ভবত~ এক নতুন রূপ ও গ্ৰহন করেন

যেমন ধর্মীয় সংস্কার আন্দোলনে রূপান্তরিত হয় উত্তরে উদ্ভাব ও উদ্ভব আআ ইতালির আআ ঘটলেও পরবর্তী কালে এই Renaissance -এর আলপোস পেরিয়ে উত্তর দিকের রাষ্ট্র যেমন ইংল্যান্ড ফ্রান্স স্পেন জার্মানি নেদারল্যান্ড প্রভৃতি রাষ্ট্রগুলিতে নবজাগরণের জোয়ার আসে ইতালি ছাড়িয়ে উত্তরে Renaissance গুলি বা রাষ্ট্রগুলি এই নবজাগরণে উত্তরে Renaissance বলা হয়

ধর্মীয় সংস্কার প্রভৃতি বিজ্ঞান এবং আধুনিক দর্শন বিকাশের পথ প্রসারিত করে তুলতে সমর্থন হয় উত্তরে Renaissance অগ্ৰগতি শুরু হয় পঞ্চদশ শতকের দিতিয়াতে ষোড়শ শতাব্দীর প্রথম দিকে

উত্তরে Renaissance দিকটি ছিল চোখে পড়ার মতো এবং সমগ্ৰ শতাব্দী জুড়ে এই Renaissance -এর অগ্ৰগতি লক্ষ্য করা যায়

সামন্ততান্ত্রিক পিরামিড কাঠামো বলতে কী বোঝো সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট কর্মোস্তর বিন্যাসে লক্ষ্য করা যায় এই স্তর বিন্যাস আচ্ছা সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট কর্মোস্তর বিন্যাসে লক্ষ্য করা যায়

এই স্তর বিন্যাসে ওপরের স্তরে ওপরে প্রভু তার নীচেরের স্তরে শাসন চালাতো এই স্তরের আকার কল্পনা করলে দেখা যায় তা ছিল

পিরামিডের মতো রাজা ডিউক আর ব্যারন নাইট প্রমুখ কর্মচারী আআ সামন্ত প্রকৃতি নিয়ে সামন্ততান্ত্রিক পিরামিড কাঠামো গঠিত হয়

তেরশ ছেচল্লিশ খৃষ্টাব্দ থেকে তেরশ তিপ্পান্ন খৃষ্টাব্দের মধ্যে সমগ্ৰ ইউরোপে বিশেষ করে পিকিং ইউরেশীয়া উত্তর আফ্রিকা প্রভৃতি জায়গায় plague এক মহামারী আকার ধারণ করে bubonic plague রোগে পঁচাত্তর থেকে দুশো million লোক মারা যায় সমগ্ৰ ইউরোপ সহ অন্যান্য এলাকায় এই রোগ মহামারী আকার নেয় তাই ইউরোপের ইতিহাসে এই সময় black death হিসাবে মানে অভিহিত করা হয় তেরশ তিপ্পান্ন খৃষ্টাব্দে ইহার অবসান ঘটে

সামাজিক আদর্শ হিসাবে মান্য নবজাগরণের বৈশিষ্ট্য কিছু~

সামাজিক আদর্শ হিসাবে নবজাগরণের আ মানবতাবাদের sorry

হুম বৈশিষ্ট্য কিছু সেটা হবে Renaissance -এর প্রভাবে যে বিভিন্ন রকম চিন্তাধারা

উদ্ধব হয়েছিল তার মধ্যে একটি প্রধান চিন্তাধারা হলো মানবতাবাদী চিন্তাধারা

বস্তুত মানবতাবাদ একান্ত ভাবেই Renaissance

মানবতাবাদের বিকাশে ঘটতো না

সমাজিক আদর্শ হিসেবে

মানবতাবাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

মানবতাবাদের মূল লক্ষ্য হলো মানুষকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া সমাজের ব্যাক্তির যে মূল্য আছে তা বরাবর

sorry বারবার স্বিকৃতি দেওয়াই মানবতাবাদের লক্ষ্য এই চিন্তাধারা এবং Renaissance প্রসুত নিয়ে তারা যে অভিনব্য

এইতো ঘুরছিলাম আর আমি ভাবলাম একটু ডিম মিম কিনবো দোকানই বন্ধ করে দিয়েছে

ঘুরে ঘুরে বাড়ির পিছন দিকে গেলাম ওখানে ও সব দোকান বন্ধ

পেয়ে যাবো হয়তো মাঝে মাঝে দোকানটা খোলে আবার মাঝে মাঝে দোকানটা বন্ধ করে দেয় কি যে শুরু হয়েছে এরকম ভাবে করলে কত problem হয় আমার

তোমাকে তো বোললাম যে তুমি আগেই নিয়ে রাখো

নাম পেয়ে তো গেছি ঐ অন্যদিকে গেছিলাম

তোমার বাড়ির পিছন দিকে রাস্তাটা আছে না

ওখানে দোকান ছিল ওখান থেকে নিয়ে এস